ওখানে একটা পাচিল রয়েছে পাচিলটা হল অরেঞ্জ কালার -এর আর এখানে একটা বসার জায়গাও দেখা যাচ্ছে।

একটা আকাশ দেখা যাচ্ছে নীল নীল কালারের পাছে পাশে একটা কলাগাছ দেখা যাচ্ছে একটা নীল কালারের ট্যাঙ্কি দেখা যাচ্ছে এখানে অনেক লোকজন কাজ করছে।

লোকটা অ্যান্ড কালো কালারের জামা পড়া তারপরে একটা হেডফোন নেওয়া আছে মাথায় একটা টিপ পড়া আছে। এখানে একটা সবুজ কালারের আমরা গাছ দেখতে পাচ্ছি ওখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আর এখানে একটা পাথরের মধ্যে সব ফুল টুল দিয়ে সাজানো আছে।

পোস্টার লাগানো আছে আর এখানে ডিপার্টমেন্ট অফ জিওগ্রেফি লেখা আছে।

এখানে একটা পিচ -এর রাস্তা দেখতে পাচ্ছি এখানে একটা ট্যাক্সি দাড়িয়ে রয়েছে হলুদ হলুদ কালার -এর মধ্যে ওখানে ল ওখানে অনেক কিছু লেখাও রয়েছে।

তারপরে একটা লোক যাচ্ছে সাইকেল করে তারপরে তার পাশে অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

দোকানটা হল সাদা কালারের আর দোকানটার ভিতরে রডের অনেক থাক থাক করে অনেক থাক থাক করে জিনিস রয়েছে।

তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাস । বাস -ট রয়েছে অনেকগুলো একটা দুটো তিনটে চারটে বাস রয়েছে।

পুরো কাচের বিল্ডিংটা খুব সুন্দর লাগছে। তার নিচে অনেক দোকান রয়েছে এয়ারটেলের । নিচে দুটো দক দক লোক দাড়িয়ে আছেন। লোকটার হাতে একটা ফোন রয়েছে। লোকটা কালো কালার - এর জামা পরে আছে। আরেকটা লোক দাড়িয়ে আছে যেটা সাদা কালার - এর জামা পরে রয়েছে ।

একটা নীল নীল কালার -এর একটা গোলের মতো অংশের উপর দাঁড়িয়ে আছে। আর এখানে একটা পার্ক অনেক বড় পার্ক -এর ওখানে দোলনা রয়েছে । তারপর এই পুলিশ -টার হাতে আহ বন্দুক রয়েছে। হাতে ঘড়ি পড়া কালো কালার -এর এখানে অনেকটা বড় মাঠ মাঠটা সবুজ কালার -এর তার ওইদিকে গাছপালা ও বিল্ডিং ।